কয়েকটি বাউন্ডারি ঘেরা রয়েছে বাউন্ডারি ঘেরার মধ্যে কয়েকটি গাছ রয়েছে।

অ্যা মাছগুলো অস লাইন ভাবে রয়েছে এবং কিছু কিছু জায়গায় একটু উম থোপ থোপ টাইপ -এর মাছ অ্যা বসে রয়েছে | সামনে একটি মহিলা কানে ফোন রয়েছে এবং সামনে একটি মহিলা--

খেলার কিছু অ্যা দুটো টেবিলে অ্যা ট্রফি রয়েছে।

আ এবং দুটো গ্লাস রয়েছেপ্লেট রয়েছে চারটি ছটে হুমম সাত তে প্লেট রয়েছে।

একটি ময়ূর রয়েছে পাখনাগুলো খুব সুন্দর ছটা র মতন আলো এবংঅ্যা- দারুন একটি ভালো লাগছে সুন্দর একটি অসাধারণ।

''দু''''জন অ্যা-অ্যা বসে আছে সেখানে একটি কানে --''